এখানে বিশাল একটি ফরেস্ট দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড়ো বড়ো গাছ লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি অনেক বড়ো মাসের বাজার দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে একটি মানুষ বসে আছে।

এখানে একটি ছোটো দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে।

সামনের ওয়াল -গুলোতে খুব সুন্দর করে কালার করানো আচে।

এখানে একটি ছোট দোকান দেখা যাচ্ছে।

উপরের সিলিংটা সাদা কালারের লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি বিশাল পাহাড় লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি খুব সুন্দর আকৃতিক প্যান্ডেল দেখা যাচ্ছে।

সামনের সিলিং -গুলিতে অনেক কয়টি লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

এখানে অনেক কজন বাচ্চা মানুষকে দেখা যাচ্ছে তারা বসে রয়েছে।

এখানে একটি অনেক বড় দোকান দেখা যাচ্ছে।

এখানে একটি অনেক বড়ো লম্বা রাস্তা দেখা যাচ্ছে।

এই ফটোটা দিনের বেলা তোলা হয়েছে।

এখানে একটি অনেক বড় পাতি বাগান লক্ষ্য করা যাচ্ছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাছ লক্ষ করা যাচ্ছে।

এখানে দুই সাইডে দুইটি রাস্তা দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো মাছ টেবিলের উপর রাখা আছে।

এখানে একটি ছোট টিন -এর বাড়ি লক্ষ করা যাচ্ছে।

সামনে একটি ছোটো রাস্তা লক্ষ্য করা যাচ্ছে।